এধারে-এ পাহাড় আছে ওধারে বড়ো বড়ো পাহাড় আছে আর সমুন্দরটায় বহুত পানি আছে।

ওধারে ও শোকেস আছে উধারে একটো লাইট আছে সিসিটিভি লাগা আছে এইখানে ।

এইখানে একটা দুতালা ঘর আছে আর ঘরের বাইরে একটা ছোটো করে গেট আছে অকুর বাইরে ওদের বাইরে আ আরেক টা গেট আছে আর ওপর টাই পোস্টার লাগা আছে পোস্টার টায় লেখা আছে আমির।

একটা দুকান আছে দুকানের উপরে পোস্টার লাগা আছে অনেকরকমের সাইড এ একটা মোবাইল এর দুকান আছে যেকি মবাইল -এঁর দোকান স্যামসাঙ -এঁর বটে।

পাখছিটো ছুটু পরে আছে উদ্ধার পের আছে লম্বা লম্বা ।